এটা আরেকটা বিল্ডিং আছিস .

আর সাইডে একটা বটগাছ বটগাছ আছে.

আর তার সাইডে একটা টিনের ঘর আছে।

ছবিটার মধ্যে কতগুলো চেয়ার টেবিল রাখানো আছে।

আমি দেখতে পাচ্ছি এখানে একটা পাহাড়ের মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে।

আমি দেখতে পাচ্ছি এইটা একটা রুম ।

তার সাইডে একটা বাসকো রাখা আছে.

মাঠের মধ্যে কতগুলো ফুল লাগানো আছে.

আর সামনেরটা ব্রেঞ্চ আছে.

আমি দেখতে পাচ্ছি এটা একটা রুমের ছবি.

আর ব্রেঞ্চ দিসে বসানোর জন্য।

কয়েকটি গাড়ি-এ-গাড়ি দাঁড়িয়ে আছে সেইখানে টোল নেওয়া হচ্ছে.

একটা গন্ডার আছে। আর গন্ডারের ছাইদে কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে ।

আর নীচে কয়েকটি জলের ড্যাম রাখানো আছে

আমি দেখতে পাচ্ছি এইখানে দুইটা বাই আছে .

আর একটা ইসকুডি রাখানো আছে.

মন্দিরের বাইরে কতগুলো মানুষ দাঁড়িয়েছে.

আমি ছবিটিতে দেখতে পাচ্ছি একটা রাস্তা।

আমি দেখতে পাচ্ছি ছবিটা দিনের বেলা তোলা হয়েছে।

আর সামনে একটা গেট আছে.

রাস্তার সাইডে দুইটা টোটো দার করানো আছে.

আর ওই সাইডে একটা নারকেল গাছ আছে .

আমি ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা আছে.

আমনে দেখতে পাচ্ছি এখানে একটা মন্দির আছে।

রুমের মধ্যে টায়ার সাজানো আছে .

আর দুইটা চেয়ার দেখতে পাচ্ছি।

আর একটা পোস্টার ঝুলানো আছে .